এবং পিছনে দেখতে পাচ্ছি মেডিকেলের যে পোস্টারগুলি থাকে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে লাগানো রয়েছে ।

সামনে এখন একটি হলুদ কালার -এর ঘর দেখতে পাচ্ছি।

আমাদের সামনে এখন একটি বিল্ডিং -এর ছবি দেখা যাচ্ছে।

এবং রুমটি দেখতে পাচ্ছি পুরোটি সাদা রং করা আছে।

আমাদের সামনে এখন একটি বুদ্ধর মূর্তি রয়েছে।

কয়েকজন লোক এবং নৌকার পিছনে একটি পাহাড় রয়েছে।

সাইডে দেখতে পাচ্ছি একটি ইস্কুটিও দেখা যাচ্ছে।

সেখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলাধুলার জন্য নানান ধরনের জিনিস আছে।